সামনে একটি বড় গাস দ্যাখতে পাচ্ছি।

ঘরটির সাদে লাইট লাগানো আসে।

এখানে কয়েক বস্তা সিমেন্ট রাখা আছে।

পাহাড়টি সবুজ গাসপালায় বরা ।

দোকানটির ভিতরে টেবিলের উপর দুইটি হেলমেট রাখা আসে ।

গরটির ভিতরে পার্লার খোলা হয়েসে।

ঘরটির ভিতরে একটি মেয়ে বসে আছে।

মেয়েটির চুল কাটিঙ্গের জইন্য পার্লারে এসেছে।

সড়কটিতে আরও লোকজন চলাচল করসে।

দোকানটিতে মোবাইলের কবার চার্জার ও অন্যান্য মোবাইলের পার্টস রয়েছে।

এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

গরটির নীচে টাইলস লাগানো আছে।

রাস্তায় একটি বাইক দাঁড়িয়ে রাখা আছে।

জুয়েলারির ভিতরে লাইট লাগানো আছে।

এখানে একটি খেলার মাঠ দেখতে পাচ্ছি।

খেলার মাঠটির ভিতরে একজন খেলোয়ার দাঁড়িয়ে আছে।

ঔষধের দোকান ও অপরটি মোবাইলের দুকান ।